এই একটা খুব সুন্দর একটা দোকান। কাঁচের ফ্লোর দিয়ে বানানো। এর মধ্যে অনেক রকমের কেক আছে। চকলেট আছে ম্যাংগো আছে স্ট্রবেরি আছে অনেক রকমের কেক আছে এর মধ্যে। খুব সুন্দর জায়গা এই জায়গাটা অ-অ অসাধারণ লাগছে খুব আহঃ খুব সুন্দর।

এ আমরা দেখতে পারছি এয়ারপোর্ট - এর জায়গায় খুব সুন্দর একটা এয়ারপোর্ট এর মাধ্যমে তোমার হচ্ছে এরোপ্লেন চ আছে। অনেকগুলো এরোপ্লেন আছে আমরা দেখতেই পারছি। খুব সুন্দর একটা বিষয়। অনকে ভালো লাগছে আমাদের।

এই একটা ফ্লাট এর কাজ চলছে। খুব সুন্দর-র-র এক দুই তিন চার পাঁচ তোলা ফ্লাট । খুব সুন্দ এখনো কাজ হচ্ছে সরকা বাজারের ফ্লাট । খুব সুন্দর কাজ হচ্ছে ফ্লাট -টার উপরে। আমা আমার বাড়ির সামনেও এরম একটা ফ্লাট আছে। অসাধারণ একটা ফ্লাট । খুব দারুন লাগ --

এই একটা এটা একটা ফলের দোকান এখানে লেবু আপেল আনারস কলা বেদনা নাসপাতি আঙ্গুর ফল অনকে রকমের ফল আছে। আমরা দেখতে অনেক পুরোনো দোকান হয়তো এটা। রাস্তার উপরে দোকান। খুব সুন্দর এক --

এই একটা খুব সুন্দর গার্ডেন এর মধ্যে অনেক রকমের দোলনা আছেএএ তা স্লিপ আছেএএ খুব সুন্দর স্লিপ -এ ওঠার জন্য খুব সুন্দর একটা সিঁড়ি তৈরী করা হয়েছে এখানে অনেক পুরোনো এটা।